দুটি বিদ্যুতের খুঁটি পোতা রয়েছে।

কোন লোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে।

ছবিতে একটি সুন্দর পার্কের দৃশ্য দেখা যাচ্ছে।

বাচ্চা ক্যারাটে -এর কিছু পোস দেখাচ্ছে।

দেয়ালে কিছু ফটো ফ্রেম ঝোলানো আছে।

দূরে কিছু লোক দাঁড়িয়ে আছে।

এখানে একটি গার্ডেন দেখা যাচ্ছে।

বিল্ডিং -এর সামোনে ফাঁকা জায়গা রয়েছে।

সবুজ ঘাসের মাঠ দেখা যাচ্ছে।

এখানে লোকাল ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে একটি ছোট্ট গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এ একটি সবজির দোকান দেখা যাচ্ছে।

প্রচুর লোক মন্দিরে প্রবেশ করছে।

দেয়ালগুলি সুন্দর করে রং করা আছে।

কয়েকটি পাখা বিল্ডিং দেখা যাচ্ছে।

একটি সোনার দোকানের ছবি দেখা যাচ্ছে।

দূরে কয়েকটি বাইক দাঁড় করানো আছে।

বিভিন্ন মনীষীদের ছবি আঁকা রয়েছে।